গুরু গোবিন্দ সিং জি, অত্যাচারী শাসকদের কাছ থেকে

এবং নিপিড়িত মানুষের জন্য সাম্য এবং ন্যায় বিচারের জন্য আত্মত্যাগ ও সংগ্রাম করেছেন। পৃথিবীর কোনো ইতিহাসে তার উদাহরণ পাওয়া যাবে না। তুমরাও

অল্প সময়ের মধ্যে শিখ ইতিহাসে প্রথম বারের মতো দূর্দশাগ্রস্ত লোকদের সাহায্য করেছিলেন। সরকার খালসা রাষ্ট্র প্রতিষ্টা করেন। গুরু গোবিন্দ সিং সাহেব আত্মসম্মান, আত্মবিশ্বাস সংগ্রামে শিল্প এবং বিজয়ের একটি পূর্ণ বার্তা দিয়েছিলেন। নিপীড়িত ভাষাভাষা হতাশ মানুষ যখন মানুষ হতাশ, ক্লান্ত এবং ত্রাণ শেষ হয়ে গিয়েছিলো ইতিহাস তিনি ছিলেন ইতিহাসের একজন অবিস্মণীয় মহান সেনাপতি। তিনি অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে সরকারের সাথে সংঘর্ষের মাধ্যমে মোঘল সাম্রাজ্যের শিকড় কাঁপিয়ে দিয়েছিলেন। পাঞ্জাবের মাটিতে প্রায় আট বছর ধরে পদ চিহ্ন রেখে, পাঞ্জাবের কম অল্প সময়ের মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল। অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে পাঞ্জাবকে এতটাই শক্তিশালী করা হয়েছিল যে দীর্ঘকাল ধরে কোনো শত্রু যদি চাই মোঘল শাসনের সম্রাট শিখদের চিহ্ন মুছে দিয়েছিলো কিন্তু তারা শিখদের মুছে ফেলতে পারেনি।

অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাতশো চল্লিশজন সহ যোদ্ধা সহ শেরশাহ আকাঙ্খা, খেলাধুলা ও বীরত্বের চিহ্নে নিজেকে শহীদ করিয়েছিলেন তাও বিশ্বের এক অন্যান্য শাহাদতের দৃষ্টান্ত শৈশব বন্দ বাহাদুর যার আসল নাম ছিল লক্ষ্মণ দাস। তিনি রাজপূত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতামাতারা দুঃখ পেয়েছিলেন যে তাদের ছেলেও একজন সাহসী যোদ্ধা হয়ে উঠেছে। তাই প্রথম থেকেই তার অস্ত্র বর্মন জ্ঞান ছিল এবং শিকারে খেলা খেলতে হয়েছিল। দুঃখ সৃষ্টি করেছে শৈশবে যখন তিনি একটি গর্ববতী হরিণের শিকার করেছিলেন। যা তার সামনে তার অনাগত শাবকদের নিয়ে যন্ত্রনায় মারা গিয়েছিলো, যা দেখে তার হৃদয় এতটাই ভারী হয়েছিল যে সে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলো এবং নির্জন হয়ে পড়েছিল। শান্তির সন্ধানে তিনি একজন সাধু জানকী দাসের সাথে দেখা করে, যিনি তার নামকরণ করেন মাধ দাস। তারপর তিনি সাধক রামদাসের সাথে দেখা করলেন কিন্তু এখানেও তিনি শান্তি পাননি। দেশে বেড়াতে গেছেন . তিনি একজন যোগী আওকার নাথের সাথে সাক্ষাৎ করেন, যার সেবায় তিনি যোগ সাধনা এবং তান্ত্রিক বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তিন বছর আওকার নাথের সেবা করার পর তিনি মারা যান ঋদ্ধি সিদ্ধি জাদু বিদ্যা যন্তর মন্ত্রের সমস্ত বই তার হাতে এসেছিলো এবং তিনি তা খুব দ্রুত আয়ত্ত করে ছিলেন। অনেকেই তার শিষ্য হন তার ইচ্ছা পূরণ করতে, তার চারপাশে ভিড় ছিল যার কারণে সে খুব অহংকারী হয়ে উঠেছিল। গুরু গোবিন্দ সিং জির সাথে সাক্ষাৎ গুরু গোবিন্দ সিং জি ওনাদেরকে দেখতে গেলে তিনি নাবিনা ঘাটে স্থাপন করেন। আওকারের মৃত্যুর পর লোকটিও ঘুরে বেরিয়ে

ঋদ্ধি সিদ্ধিদের সাথে সিংহাসনে বসতে এবং তারপর সিংহাসন উল্টাতে পেরে খুব খুশি হন। গুরু সাহেব হেসে বললেন আমাদের কি এমন লোকের দরকার যে এই মুহূর্তে সিংহাসন উল্টাতে পারে কয়েকদিন বিশ্রামের পর সিং শাহের সাথে সন্ন্যাসীর শিবিরে গেলেন। গুরু সাহেব তার বিছানায় যার উপর কাউকে বসতে দেওয়া হয় না। বৈরাগী এসে দেখলেন মনে মনে খুব রাগ করলেন এবং নিজেকে শক্তি দিয়ে বিছানা উল্টাতে লাগলেন। তখন যখন তার কোনো ক্ষমতায় কাজ করেনি। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি একটি সাধারণ সত্ত্বা নয়। পরে ভেঙে পড়েন এবং ক্ষমা চান এবং তার উত্তরাধিকারী হরিচাঁদ কাছে গুরু হিসেবে হস্তান্তর করেন। প্রভুর অনুষ্ঠানি হয়েছেন একমাস তার কাছে থাকার পর তিনি শিখ মতবাদদের সাথে সম্পূর্ণ পরিচিত হন। তার চির দক্ষতা দেখে গুরু সাহেব তাকে বাহাদুর উপাধি, বাহাদুর উপাধি দেন। গুরু গোবিন্দ সিং তাকে বান্দা সিং বাহাদুর উপাধি দেন। এইসময় যখন তিনি শিখদের কাছ থেকে গুরুসাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছিলেন তখন তার রক্ত ফুটে ওঠে এবং তিনি গুরু সাহেবের কাছে অত্যাচারীদের সৎকার জন্য সেবা চান। ছাব্বিশে নভেম্বর সতেরোশো আট, গুরু সাহেব পাঁচজন প্রিয়জন নিয়ে নেতৃত্বে বান্দা সিং বাহাদুরকে আশীর্বাদ দেন। ভাই দয়া সিং, ভাই বিনোদ সিং, ভাই কান সিং ভাই রণ সিং, ভাই বাদ সিং তার চুল্লি থেকে পাঁচটি তীর নাগারা নিশান সাহেব। শিখ দের জন্য হুকনাম এবং অন্যান্য কুড়িজন সিং হের জন্য সাথে পাঞ্জাবে চলে যান। ওয়াজির খান যিনি গুরুসাহেবকে তার সবচেয়ে বড়ো শত্রু মনে করতেন শিখ এবং গুরুসাহেবের উপর নজর রাখার জন্য তার সৰ্বোত্তম প্রচেষ্টা ব্যবহার করেছিলেন। একা ফেলে রাখা হয়েছিল তার আদেশে। নাদের শাহ শোক সিংহের পরে তার লোক পাঠান। বান্দা সিং যখন জানতে পারলেন যে নাদেরের কাছ থেকে রাজকীয় বাহিনী তাকে অনুসরণ করছে তখন তিনি তাদের ব্রিভান্ত করার জন্য চারিদিকে চলে গেলেন। শিখদের পাঠিয়ে তারা তাদের ঘোড়ার সের্সের চিহ্ন রেখে যায়, এবং সেখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে বাটেরে শহর আম্বাবাগানে একত্রিত হওয়ার নির্দেশ দেন। বান্দা সিং যেখানেই তিনি অত্যাচার অবিচার বা অত্যাচার দেখেছেন তিনি কি এর বিরোধিতা করবেন

যেখানে তার একটি ক্যাম্প ছিল, সেখানে একদল ডাকাত দল আসছিলো। মানুষ ভয়ে গ্রাম ছেড়ে বোনের দিকে ছুটছিল। বান্দা বাহাদুর তার সিং দের নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। তারা এতই সাহসী ও প্রচন্ড আক্রমণ করেছিল যে তারা তাদের লুট করা মালামাল ফেলে পালিয়ে যায়। দরিদ্র মানুষদের লুণ্ঠিত মালামাল ফিরিয়ে দেন এবং ভবিষ্যতে নিরাপত্তার দায়িত্ব নেন। লোকটির সাহস ও সাহস দেখে গ্রামের শেয়ালরাও সিংহে পরিণত হলো। এর সাথে চারিদিকে বান্দা সিং এর বাহ্ বাহ্ শোনা যেতে লাগলো। যেখানেই কোনো গ্রামে হানাদার ও ডাকাতদের হাত থেকে রক্ষার প্রয়োজন হতো

হত দরিদ্র ও অভাগী জনসাধারণের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেন এবং ঘোষণা দেন যেকোনো সরকারি বিষয় দেওয়া হবে না। এখন থেকে আমরা তাদের যান মালের নিরাপত্তার দায়িত্ব নেব, যার বিনিময়ে তারা কিছুই চাই না। সৈন্যদের জন্য শুধু দুধ দই ঘি ইত্যাদি খাদ্যসামগ্রী স্ত্রী সজ্জনকেও লোকে নিয়োগ করা হয়েছিল। এই গ্রামে চোরদের কি করতে পারে অভিযোগ করেন সরকারি কর্মকর্তাদের কাছে

গুরু গোবিন্দ সিং এর থাকা এবং আশীর্বাদ যার নিজের বিরাট শক্তি ছিল। আন্তঃপ্রাদেশিক ভ্রমণে বাইশ বছরের অভিজ্ঞতা, দুই মহান নেতা সাহসী চতুর আরোক্ষ এবং দূরে একজন যোদ্ধা ছিলেন। শতজ অগণিত বন্দুক দেখেও নড়লো না এতো বড়ো সৈন্যবাহিনী দেখে অনেক বেতনভূগী ডাকাত ও সূচনন্দের ভাগ্নে যাদের হাজার সৈনিক ছিল তারা মাঠ ছেড়ে দৌড় গেলো, কিন্তু বন্দো বাহাদুর সাহস হারাননি এবং এতো সাহসের সাথে তিনি নিজেই ময়দানে জংগে শতরুল মোকাবিলা করেছেন ইতিহাসে। তিন বানর ভূমিতে যখন সমগ্র পন্থ এক পতাকার নিচে সমবেত হয়েছিল তখন তিনি নিজেকে তাদের জেদ্দার বলেননি। তবে খালসা কণ্ঠকে তাদের নিজস্ব যথেদার বেছেনিতে বলেছিলেন। কন্টকে সমানিত করা হয়েছিল, তারা তাদের আস্থা অর্জন করেছিলেন, সমস্ত পান্থ উল্লাস করেছিল এবং বন্দ বাহাদুরকে তাদের সেনাপতি হিসেবে বেছে নিয়েছিলেন। চার তিনি সাধারণত মানুষের বন্ধু ছিলেন তাদের সমস্যাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতেন। যার জন্য তিনি কখনো কখনো নিজের বিপদ ফেলতেন। পাঁচ ধর্মীয় অখণ্ডতা কখনোই কোনো গ্রন্থ বা ধর্মীয় স্থানকে অপবিত্র আক্রমণ বা ক্ষতি করেনি। সে সারহাদে যিনি গুরু সেনাবাহিনীর কট্টর বিরোধী ছিলেন তার সমাধিও তিনশো বছর পর দাঁড়িয়ে আছে। তিনি হিন্দু ব্রাহ্মণ পন্ডিতেরও বিরোধী ছিলেন না। কুসংস্কার গোড়ামি বিদ্বেষ নিয়ে তার বিরোধিতা করেছিলেন।

এখানে চাম্বার রাজা উদয় সিং তার ভাগ্নি সুশীল কোরকে বান্দা সিংকে বিয়ে করার প্রস্তাব দেন। অনুসারে পাঁচজন প্রিয়জনের সামনে এই নৈবদ্য রাখা হয়েছিল, তারা কোনো ভয়ে বা প্রতারনার বশে ন্যায়ের সম্পর্ক দিচ্ছে কি না, খোঁজ নিয়ে খোঁজ নিলেন তখন সুশীল কোর বেরিয়ে এলেন। তিনি বললেন এটা কি আমার ইচ্ছা অত্যাচার ও নিপীড়ণের বিরুদ্ধে লড়াই করতে গুরুসাহেব ত্যাগ শিকার করেছেন। এই রাজারা তাদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। সেই ভুলকে ধ্বংস করতে আমি সিকির জন্য জীবন দিয়ে যাচ্ছি এবং প্রয়োজনে আমি সর্বস্ব ত্যাগ করবো। বাবা দিরসিংহি কখন জন্ম গ্রহণ করেন? ছাব্বিশে জানুয়ারী ষোলোশো বিরাশি থেকে তেরোই নভেম্বর সতেরোশো সাতান্ন। ছাব্বিশে জানুয়ারী ষোলোশো বিরাশি সালে পাকুবিন্দ জেলার তারান গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা দিরসিংয়ের পরিবার সম্পর্কে বলুন মাতা জিয়োনিজের গর্ভ থেকে বাবা ভক্তজী এবং মাতা জিওনিজের গর্ভে, তারানির সন্ধযাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম নাম বলুন বাবা সন্তানের নাম রাখেন দিপা, কিছুক্ষন তার চেহারার যত্ন নেওয়ার পর দিপা সৎগুরুদেব পবিত্র স্থান শ্রী আনন্দপুর সাহিদে দশম পর সাহা শ্রী গুরুগোবিন্দ সিং জির পবিত্র চরণে চলে যান বাবা দিপসিংহি কখন অমৃত পান করেছিলেন? আনন্দপুর সাহেবে গুরুগোবিন্দ সিং জির পবিত্র চরণে যোগদান করেছিলেন, এখানেই যুবতী দিপা সদ্গুরু তে পবিত্র পদ্মের মাধ্যমে অমৃত উপহার পেয়েছিলেন অমৃত উপহার পাওয়ার পর তার নাম রাখা হয় দীপসিং। সেই আনন্দপুর সাহেবের ভিতরে থাকার সময় আবজি ভাই মনিসিং জীর তত্ত্বাবধানে পবিত্র ধর্মগ্রন্থ এখন গুরু পানি গভীর ভাবে অধ্যায়ন করেছিলেন। আপনি সর্বদা পবিত্র শ্লোক ভজন গন্ধবীর পাঠ করেছেন। বসবাস করে তিনি একজন সুগঠিত এবং ইচ্ছা শক্তি সম্পূর্ণ গীতরচক এবং ধর্মীয় ভিত্তি ছিলেন পন্ডিত ও যোদ্ধা

এবং অন্যদিকে গুরুজীর আদেশ অনুসারে খোন্দেপথে অমৃত ঢেলে দিতেন। একটি নতুন ধর্মীয় উচ্ছাস শিখদের মধ্যে পূর্ণ অন্যদিকে সিং রা যোদ্ধাদের দল প্রস্তুত করতো এবং প্রয়োজনের সময় ময়দানি জংগে যেত এবং উল্লাস করতো। দশম পথসাহসিক গুরুগোবিন্দ সিং জি যে আনন্দপুর সাহেব ত্যাগ করার পর পৃথক হয়ে যান মাজার পেরিয়ে পবিত্র মন্দির দমদমা সাহির কালবন্দী সাব জেলার বাদী চিন্তায় পৌঁছেছি, বাবা দীপসিং জি এই পবিত্র স্থানে গুরু পাথসহজীর চরণে উপস্থিত হয়েছিলেন। তিনি একজন বড়ো কীর্তনিয়া এবং একজন ভালো লেখকও ছিলেন

যখন শ্রী গুরু গোবিন্দ সিং জি আদিবিরের প্রস্তুতি পুনরায় শুরু করেন সেই সময়ে বাবা দীপসিং জি দশনপাট শাহধীর আদেশ অনুসারে একজন লেখক হিসাবে কাজ চালিয়ে যান। যখন গুরু পাটশাহ দক্ষিণে যান বাবা দীপসিং কে মন্দিরের সেবা গুরবানী পড়া সেখানো এবং লেখার জন্য নিযুক্ত করা হয়েছিল, বাবা দীপসিং জি অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে এই সেবাটি করেছিলেন।

সম্পর্কে সচেতন করতেন, এই সময়েই বাবাজি নিজ হাতে শ্রী গুরু গ্রন্থসাহেবের চারটি বীর নামিয়েছিলেন। কথিত আছে যে ভাই মনিসিং জির শাহাদাতের পর বাবা দীপসিং জি একমাত্র প্রধান শিখ পন্ডিত ছিলেন। দারো উদাহরণ

যার মধ্যে বারোজন প্রধান জোঠেদার নিয়োগ করা হয়, এর মধ্যে একটি নীতালের নাম ছিল শহীদ নিতাল। এই শহীদ নীতালের প্রধান জোঠেদার ছিলেন বাবা দীপসিং জি।